দেখতে পাচ্ছি একটা এর থামবা দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছি আকাশ দেখতে পাচ্ছি গ্রিল একটা দেখতে পাচ্ছি সামনে রাস্তা দেখতে পাচ্ছি এবং নিচে পিলার দেখতে পাচ্ছি।

এটি একটি মসজিদের গেট দেখতে পাচ্ছি গেটে যেখানে দুটি লাইট দেখতে পাচ্ছি দূরে দুটি লাইট দেখতে পাচ্ছি গেট - টা দেখতে পাচ্ছে একটা ছোট গেট দেখতে পাচ্ছি পেছনের বিল্ডিং - টা দেখতে পাচ্ছি।

এদিকে কারেন্ট এর টাওয়ার দেখতে পাচ্ছি। এদিকে বিল্ডিং দেখতে পাচ্ছি। পেছনে এ গাছ দেখতে পাচ্ছি। সামনে রাস্তা দেখতে পাচ্ছি। এপাশে ফিফ টিনের দোকান দেখতে পাচ্ছি। গাছের ফাঁক থেকে তার দেখতে পাচ্ছি এবং আকাশ দেখতে পাচ্ছি।

পাচ্ছি সিঁড়ি দেখতে পাচ্ছি গাছ পালা দেখতে পাচ্ছি ব্রাউনড দিয়ে ঘেরা দেখতে পাচ্ছি ওপরে গাছ পালা দেখতে পাচ্ছি ওপরে আকাশ দেখতে পাচ্ছি নিচে রাস্তা দেখতে পাচ্ছি এবং লোহার গ্রিল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছি।

আ --গাছ দেখতে পাচ্ছি ওপরে আকাশ দেখতে পাচ্ছি তিনটে বিল্ডিং দেখতে পাচ্ছি নিচে রাস্তা দেখতে পাচ্ছি সামনে মেঝে দেখতে পাচ্ছি।

এটি একটি দোকান। যেখানে লোহা জিনিসপত্র দেখতে পাচ্ছি ঘড়ি দেখতে পাচ্ছি ড্রাম দেখতে পাচ্ছি একটা চেয়ারে একটি লোক বসে আছে দেখতে পাচ্ছি একটি পাম্প দেখতে পাচ্ছি ।

এই পাশে টিনের ছাউনি দেওয়া দেখতে পাচ্ছি। ঘাস দেখতে পাচ্ছি। গাছ পালা দেখতে পাচ্ছি। ওপরে আকাশ দেখতে পাচ্ছি এবং নিচে গ্রিল দেখতে পাচ্ছি দরজার দিকে।